ঘাসগুলো ও একটু ডান সাইডে একটু ছাই কালারের দেখতে পাচ্ছি।

এ ঢুকতে হবে গেটটি।

রাস্তার এপাশে আর দুটো বাইক রয়েছে দুটো মেডিকেল হল দেখতে পাচ্ছি একটি মেডিকেল দেব মেডিকেল হল ।

লাম্বারও দেওয়া রয়েছে দোকানের সামনে কিছু ব্যাগ ঝোলানো রয়েছে টুকু কমলা কালার হলুদ হলুদ কালার সাদা কালারের মধ্যে এবং দোকানের ভিতর দিয়ে পলিমারও দেখতে পাচ্ছি।

রুগীদের বসার জন্য একটি বস ছোটি ব্যবস্থা রয়েছে।

সামনে একটি বড় জানালা রয়েছে চারিদিকে জায়গাটি একটু হালকা সবুজে কালার করা হয়েছে।

একটি বড় বিল্ডিং রয়েছে সাদা কালারের সামনে একটি বড় মাঠের প্রাঙ্গণ রয়েছে।

এ আলমারির মতো রাখা হয়েছে তার পাশে একটি টেবিল রাখা হয়েছে টেবিলের উপরে অনেক জিনিস রাখা হয়েছে মর এ--

এটা একটি মেলা মনে হচ্ছে।

একটি নদী দেখতে পাচ্ছি এখানে নদীর পাড়ে একটি নৌকা দেখতে পাচ্ছি ওপার থেকে এপার আসার জন্য মানুষ বাঁশের তৈরী একটি ব্রিজের মতো ব্যবহার করছে কিছু মুসলিম মহিলা এগিয়ে আসছে আর কিছু পুরুষ মানুষ বাইক নিয়ে ওইদিকে যাচ্ছে সামনের দিকে দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে রয়েছে।

গাড়ির জিনিসপত্র পাওয়া যায় পেট্রোল পাওয়া যায়।

ইন্ডিয়ান ওয়েল লেখা যে বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছে এর সামনে আরেকটি বাইক রয়েছে রুতাল দেওয়ার কোন ব্যক্তি আমি দেখতে পাচ্ছি না এখানে।

এটি একটি বণিক হার্ডওয়্যারসের দোকান।

কাঁচ রয়েছে যা লাইটিং দিয়ে সুন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।

কিছু ব্যক্তি এ বাইকে বসে আছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।

দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ওপো সার্ভিস সেন্টার রয়েছে একটি দোকান এখানে একজন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছে আর সাথে রয়েছে শ্রী মা জুয়েলার্স ।